অবশ্যই। হ্যাঁ সেপু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো চলছে আর কি এত শীত হ্যাঁ আসলে অনেক শীত মানে এই শীতে এই বছরের মতো মনে হয় বিগত কয়েক বছরে শীত পরেনাই এই বছর যত শীত পড়েসে আবার পত্রিকা খুললে তো কত ধরণের খবর দেখা যাই শীতের হ্যাঁ হ্যাঁ এবার পত্রিকাতেও আপনার দেখবেন প্রথম পাতায় জুড়ে হচ্ছে শীতের খবর রয়েছে মানে আজকের পত্রিকাতেও আপনি দেখবেন যে একদম শীতের

যে মানুষ জন মানে ঘরের বাহিরে বের হতে পারছে না উত্তর অঞ্চলের মানুষের তো সব দিকেই সমস্যা এই পানিও জলের সম্যসা শীত আসলে হম হম মানে আজকের সংবাদপত্রে ওদের একটা ছবি আসছে যে খুবই খারাপ লাগছে

হ্যাঁ হ্যাঁ আমি পড়েছি কিছু সময় তো কি অবস্থা দুনিয়ার পরিস্থিতি হুম আসলে বর্তমান সময় চলায় মানে কষ্ট হয়ে গিয়েছে আপনি দ্রবমূল্যের উর্ধগতি তারপরে সাথে আছে আপনার এই যে গ্যাসের দাম বৃদ্ধি মানে সাধারণ আমরা যারা মানুষ তাদের মানে জীবন চলা খুব কঠিন হয়ে পড়েছে এই যে বিদ্যুতের যে দাম বাড়লো সেটা কিন্তু বেশি দিন হয়নি এটাই মানে দেখলাম বিদ্যুতের পর বাড়ানো হলো এবার গ্যাসের দাম মানে হ্যাঁ হ্যাঁ আজকের পত্রিকা জুড়েই তো মনেহয় প্রথম page এই চলে আসছে যে আপনার গ্যাসের দাম বৃদ্ধির উম একটা খবর আচ্ছা কোন পত্রিকাটা পড়েন আপনি

আমার আহ মানে কিনে আনা হয় তো ওই রকমের ধারণাই আজকে পড়ছিলাম দৈনিক জনতা আচ্ছা আচ্ছা

আচ্ছা আমি আজকে দেখলাম যে আপনার ডেঙ্গুর মানে প্রচন্ড রকম প্রকোপ প্রচুর মানুষ মানে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে আর একটা দেখলাম যে করোনাতে আহ আমরা তো অনেকে ভাবছি যে না আমাদের করোনার প্রকোপ কমে গিয়েছে কিন্তু এখনো বহু লোক মৃত্যু সংখ্যা কমছে কিন্তু এখনো বহুত লোক করোনাই আকান্ত হচ্ছে এই যে সব আর কি হ্যাঁ আমি দেখলাম যে ডেঙ্গুতে মৃত্যু দুই আজকে ও দুই জন মারা গেছে আচ্ছা আচ্ছা ইস দুজন জন মানে গত চব্বিশ ঘন্টা চোদ্দ জন ডেঙ্গু রুগী হাসপাতালে যান ও বাবা এটাতো একটা সাংঘাতিক ব্যাপার

হ্যাঁ এতো সাংঘাতিক ব্যাপার আসলে আমাদের সবাই কে সতর্ক থাকতে হবে আপনিও মানে সতর্ক থাকবেন বাসার সবাইকে সাবধানে থাকতে বলবেন মশারি টাঙ্গাই অবশই ঘুমাইবেন দুপুরে ঘুমালে ও মশারি টাঙ্গাই ঘুমাইবেন বিশেষ করে এই বিভাগীয় শহরে এই এটার সমস্যা অনেক বেশি হুম আমাদের আমরা আমরা যেহেতু এত শহর অঞ্চলে থাকি না ধরেন half অর্ধেক গ্রাম অর্ধেক আচ্ছা মফসল এলাকা যেটা বলে

এতটা প্রকোপ নাই এত dangerous কিন্তু এই বিভাগীয় শহরের যা অবস্থা হ্যাঁ এই কি বলবো এই হ্যাঁ আর মানে যারা মানে আকান্ত হয় ডেঙ্গুর আমি তো শুনেছি মানে ডেঙ্গুর চিকিৎসায় প্রচন্ড রকম একটা ব্যয় বহুল মানে খই মানে ব্যাপার অনেক নাকি খরচ হয় ডেঙ্গু আকান্ত রুগীদের সুসস্থ হওয়া জন্য

হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক কথা আসলে

কি আর করার সাবধানে থাকতে হবে পরিস্কার পরিছন্ন থাকতে হবে আমাদের চারপাশটা যদি আমরা একটু পরিষ্কার পরিছন্ন রাখতে পারতাম তাহলে দেখতেন এগুলো থেকে অনেক আমরা হচ্ছে পরিত্রান পেতাম কিন্তু আমরাই তো মানুষরা ভালো নাই এখানে সেখানে হচ্ছে আপনার পানি জমায় একে মানে পরিস্কার পরিছন্নতার ধারে পাশে থাকি নাই এই কারণেই দেখবেন এই মানে মশার প্রকোপটা আমাদের অনেক বেশি আর একটা খবর খুবই ভালো লাগলো বুঝতে পারছো যে

এটাতো খুবই আসলে মজার একটা ব্যাপার QRcode scanning এর মাধ্যমে উম mobile চলে যাবে এরকম একটা এতো ভালো ব্যাপার দেশ আগাচ্ছে সবাই digital মানে পদ্ধতিতে আহ অংশ গ্রহণ করছে ভালো তো দেখছে যে আহ QR code মাধ্যমে টাকাটা আমাকে mobile দিয়ে দিলেই হবে এখন আর খুচরা টাকা নিয়ে ঝামেলা নাই আর এই জন্য যাক ভালো মজার একটা খবর দিলেন

হ্যাঁ আরো আপনি দেখছেন যে এখন তো গহনা গাটির আমাদের মতো সাধারণ মানুষজন বানাতে পারবে না স্বর্ণের দাম দেখছেন আজকের পত্রিকাতে প্রথম page এ আপনার

সেগুলো আবার পরিশোধ করতে হবে সবকিছু এই রকম

হম

সেটাই না না মানে এত দাম বৃদ্ধি মানে আগেই মানে স্বর্ণের দাম কত কম ছিলো তখন মানে তখন না কেউ আমরা তো গহনা টহনা বানাইনি তখন বুঝাতে ও পাইনি যে স্বর্ণের এত দাম মানে এত কখনো এত মূল্যবান হয়ে যাবে না আমি তো বুঝিনা যে স্বর্ণের দাম বাড়ায় কেন কারণ পৃথিবী ব্যাপী যদি ধরেন আপনি স্বর্ণের কোনো অভাব নাই গুলি যে

সেটেররি জেটারি যেটা মনে করেন অভাব থাকে তাই না ধান বলেন চাল বলেন ডাল বলেন যেটারই দাম মানে ও আহ অভাবের জন্য হয় তাই না

স্বর্ণতো আর কমে না তাইনা এটার মূল বৃদ্ধি কোন আহ যুক্তিতে করে মাথায় ধরে না আর কি বলবেন অদ্ভুত ব্যাপার

আজকে হচ্ছেন প্রত্রিকায় একটা News পরে খুব মন খারাপ হলো যে দুর্ঘটনাতে উম যে দুইটা বাচ্ছার প্রাণ হানি মানে আহ School এ যাচ্ছিলো দুইটা বাচ্ছা তো তাদের হচ্ছে উহ মানে একটা taxi চাপা দিয়েগেছে এই News তা পড়ার পর খুবই মানে খারাপ লাগছে

হ্যাঁ কিন্তু আমাদের আসলে মানে সবার সতর্ক থাকতে হবে মানে আম এখানে আমরা সবসময় হয়কি driver দেরি দোষ দিই কিন্তু আমাদের নিজেদের guardian বা আমরা যারা আছি মানে নিজেদের অনেক সচেতন হতে হবে এই যে মা তার বাচ্চা কে নিয়ে পার হচ্ছিলো সে কিন্তু রাস্তা দিয়ে ও ভাবে না যেয়ে সে যদি over bridge use করতো বা অন্য কোনো way ব্যবহার করতো বা একটু অপেক্ষা করতো আমাদের সবার মধ্যে একটা ব্যাপার কি আমরা সবাই খুব তারা হুরা করি এটাই একটা মানে দুঘটনার কারণ কিন্তু হ্যাঁ কিন্তু বাচ্ছাদের ব্যাপারে একটু

মানে একটু দেখে শুনে বা সামনেই আপনি দেখবেন over bridge আছে সেখান দিয়ে কেও না যেয়ে over bridge পুরো খালি পরে যাচ্ছে কিন্ত আমরা হচ্ছে উম রাস্তা দিয়ে দৌড়াই দৌড়াই পার হচ্ছি হ্যাঁ সেটা তো আছেই তার পরে ধরেন চুরি ডাকাতি এই সবের খবর ও তো দেখ দেখা যাই হম এখন যে আপনি কোথায় যাবেন যেয়ে মনে আপনি নিশ্চিন্ত হয়ে কোথায় যেতে পারবে না সব সময় হচ্ছে আপনার মনে হবে বাসা তা খালি চুরি ডাকাতি হয়ে গেলো কিনা মানে খুব একটা ভয়ঙ্কর একটা ব্যাপার

কৃষককে আটক করা হইছে হম কেন? মানে আহ ডাকাত না অপহরণকারী ধরেন অপহরণকারী

অপহরণ করার পরে এখন মুক্তিপন চাই

চার লাক টাকার বিনিময়ে একজন কে ছাড়া দেওয়া হয়েছে এক জন না দুই জন কে হম ঠিক মনে নাই কিন্তু একজন কে ছাড়া দেওয়া হয়নি কারণ সে দেখে ফেলছিলো আর মানে চেহারা দেখে ফেলেছিলো আর পরিচয় জেনে ফেলছিলো এর জন্য এখন কৃষকরাও অপহরণ হচ্ছে এতদিন তো শুনতাম যে শিল্পপতিরা অপহরণ হয় এখন কৃষকরাও যদি অপহরণ হয় কোথায় গেলো দেশ বলেন সেটাইতো অনেক আহ কি বলবো অসহায় তারা মানে এদের আর বেশি টাকা পয়সা নেই এদের কাছ থেকে কই টাকা বা পাওয়া যাবে আর বুঝেন আর একজন আহ পরিচয় জেনে ফেলছে দেখে তাকে মেরেই ফেলা হয়েছে ইস যে এই পরিবারে এই সব মানে দুর্ঘটনার যারা শিকার হয় তাদের কি অবস্থা

হম আমরা দেশে আর কি করব একটু আসকুতি করতে পারবো কিন্তু যাদের একসাথে হয় তারা হ্যাঁ ঠিক বলছেন

আসলে এখন বর্তমান সময়ে পত্রিকা পড়লেএ মন খারাপ হয়ে যাই ভালো খবরের চেয়ে খারাপ খবরই বেশি কোন ধরণের আহ আহ খবর বেশি পড়েন politics এর আহ আমার পত্রিকার মধ্যে ভালো মানে এই খারপ খবর পড়তে পড়তে যখন মন খারাপ লাগে আমি তখন বিনোদনের পাতা পড়ি তখন এখানে একটু হাসির কিছু ব্যাপার থাকে সেগুলো পড়ি আর একটা ব্যাপার পড়ি ওই যে আপনি দেখবেন ওই যে কি জানি একটা খেলা থাকে ওই যে শব্দ মিলন শব্দ গঠন ওই জিনিস তা আমার solve করতে ভালো লাগে ওইটা পড়ি ওই তা পড়েন নাকি regular মাঝে মাঝে পড়ি সময় পেলে মাঝে মাঝে পড়ি ভালোই লাগে তো ধরেন আহ এ আই regular পড়তাম না এই একটু দিন যাবে আরকি এই যে বেশির ভাগ গুলো নাই হম হম আচ্ছা আচ্ছা আপনি তার মানে পত্রিকার খেলার পাতাটা পড়তে পছন্দ করেন বেশি আচ্ছা ও হ্যাঁ আমি খেলার পাতা দেখি ভালোই লাগে প্রত্রিকা তো না হলে প্রত্যেকটা Page ই উল্টে পাল্টা দেখি তো খেলার পাতাটা মোটামুটি দেখা হয়

যে news এ মেয়েদের খবর খুব বেশি আসছে ওরা খুব ভালো করছে আমাদের বাংলাদেশে নারী হচ্ছে cricket দল খুব ভালো করছে cricket নাতো ফুটবলেই তারা ভালো করছে এইটা হ্যাঁ হ্যাঁ আসলে মেয়েরা দেখায় দিচ্ছে যে না বেশ ভালো পারে শুধু খেলাধূলা ছেলেদের জন্য না মেয়েদের অবস্থান খুব ভালো এটা এবার বুঝিয়ে দিচ্ছে তারা

হম হম Asia মহাদেশে যে গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরা আসলেই খুব ভালো করছে খুবই অবস্থা খারাপ যতটা cricket এর জন্য খরচ করা হয় যতটা সুবিধা দেওয়া হয় cricket টার দের জন্য ততটা ফুটবলের জন্য দেওয়া হয় না

হ্যাঁ হ্যাঁ প্রশাসনের অতিত তারপরে এই সব খেলোয়াড়দের foundation আছে তাদের এগিয়ে আসা হ্যাঁ তা তো অবশই আপনি আরেক তা জিনিস দেখছেন হচ্ছে মানে Asia তে araragi champion ship বলে একটা হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে

দেখা হয়নাই আমি দেখবো হয়তো আচ্ছা আচ্ছা দেখে নিয়েন হ্যাঁ অনেক কথা বলাম হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো কোথায় দিয়ে চলে যাই টেরই পাওয়া যায় না আচ্ছা আপু ভালো থাকবেন

আর আপনি interesting কোনো তথ্য পাইলে পত্রিকা পড়লে তথ্য পেলে আমাকে বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো থাকবেন